তাদের টিচার এখানে বোর্ডের মধ্যে করাচ্ছেন ইস্টুডেন্টরা লেখতেছেন।

নদীটির পাশেপাশেই অনেকগুলো গাছ রয়েছে।

এখানে একটি খুব সুন্দর মাছ দোকান।

সবুজ রঙের বাড়িটিকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে।

এবং রুমটি অনেক সুন্দর লাগছে দেখতে।

এখানে দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট ব্রেঞ্চ রয়েছে।

এবং খুব সুন্দর করে খেলা করতেসে।

এবং তার মধ্যে রয়েছে বই খাতা কলম।

যার সামনে অনেক মাল সামান সাজানো রয়েছে।

এটি একটি সাধারনত প্রোগ্রাম হবে বা কোনো বিয়ে বাড়ির প্রোগ্রাম হবে।

রুমটির ভিতরে একটি গাড়ি রয়েছে।

এবং অনেক মাল সামানও দেখা যাচ্ছে।

এবং তার সামনেই অনেক মোমবাতি লাগানো রয়েছে।

এখানে একটি কাঁচা রাস্তা দেখা--

সামনে ও পিছনের রাস্তাটির গাছপালা সবুজ রঙের দেখা যাচ্ছে এবং ঘাসে--

এবং অনেক দেখা যাচ্ছে সেখানে কাজ করতেসে।

এখানে একটি বিয়ে বাড়ির প্যান্ডেল দেখানো যাচ্ছে।

তার সামনে অনেক সাইকেল রয়েছে এবং দুই তিনটি কুকুরও আছে।

যা বাড়িটিকে খুব সাজানো করে তুলছে।

যেটা বাচ্চাদের জন্য এবং বাচ্চারা--

এবং খুব সুন্দর লাগছে দেখতে।

এবং বাড়িটির সামনে গাড়ি রয়েছে।

এখানে একটি এইচ_ডি_এফ_সি ব্যাংক দেখা যাচ্ছে।